এটা সম্ভবত আমরা কোন একটা অফিস বিল্ডিং ঝাঁ চকচকে একটা অফিস বিল্ডিং দেখতে পাচ্ছি যার বাইরে বিভিন্ন রকম সাইকেল দাঁড়িয়ে রয়েছে এবং।

এটি সম্ভবত আমরা কোনো একটা সুপার স্পেশালিটি হসপিটাল বা।

গ্রোসারি শপ সম্ভবত এবং উপরে হয়তো রেসিডেন্সিয়াল উম এরিয়া রেসিডেন্সিয়াল--

অ্যাঁ মূল্যবান এবং দামী জিনিস এখানে পাওয়া যায় এবং এর নাম হচ্ছে পিক-এন্-পে এই দোকানটির নাম এবং এটা যথেষ্ট ভালো দোকান বলেই মনে হচ্ছে ।